এখানে একটা পোতাকা দেখা যাচ্ছে পাশে একটা জলের বোতল ।

উম ওখানে একটা মহিলা বেরিয়ে আসছে এদিকে দুটো লোক দাঁড়িয়ে আছে বাচ্চা দেখা যাচ্ছে।

পাশে একজন লোককেও দেখা যাচ্ছে।

আর কতগুলো কৌটো পাশে রাখা আছে আর নীচে অনেকগুলো কাগজপত্র।

এটা একটা বাস স্ট্যান্ডের ওয়েটিং রুম মনে হচ্ছে।

অন্ধকার বাইরে দুটো গাড়ি দেখা যাচ্ছে।

এটা একটা পাহাড় মনে হচ্ছে পাহাড়ি জায়গা।

পেছনে পোস্টার লাগানো আছে দোকানের সামনেও একটা ব পোস্টার লাগানো আছে।

এখানে উপর থেকে ঝর্ণা পরছে।

উম মাঝখানের রাস্তা ও রাস্তার দুধারে উম বাগান করা।

সামনে কয়েকটা হরিণ ঘাস খাচ্ছে কিছু হরিণ চৌবাচ্চার মধ্যে জলও খা --

কতগুলো পেটি দেখা যাচ্ছে পেটির উপর একটা ফুলঝাড়ু আছে।

এখানে রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়ানো আছে।